awk এ userdefined function এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা function definition in সিনট্যাক্স সম্পর্কে শিখব
আমরা এটি কিছু উদাহরণ দিয়ে করব
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1604 অপারেটিং সিস্টেম এবং gedit টেক্সট এডিটর 3201
আপনি পছন্দের যে কোনো text editor ব্যবহার করতে পারেন
tutorial অনুশীলন করতে website আগের awk টিউটোরিয়ালগুলি দেখা উচিত
আপনার c বা c ++ এর মত কোনো programming ভাষার মৌলিক জ্ঞান থাকতে have
না হলে আমাদের website প্রাসঙ্গিক tutorials দেখুন
এই tutorial ব্যবহৃত files এই tutorial পৃষ্ঠায় code files link উপলব্ধ তাদের ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করুন
এখন user defined function সম্পর্কে শিখি ফাংশন সিনট্যাক্স হল নিম্নরূপ
এবং syntax স্বব্যাখ্যামূলক
এখানে keyword ফাংশন বাধ্যতামূলক
ফাংশন call করতে ফাংশনের name লিখুন তারপর বন্ধনীতে arguments
দ্রষ্টব্য: argument ফাংশনের name এবং প্রথম বন্ধনীর মাঝে space অনুমোদিত নয়
এখন আমরা একটি উদাহরণ দেখব
awkdemo txt file ষষ্ঠ field stipend উপস্থাপন করে
ধরুন stipend শূন্য বা চার সংখ্যার
ধরুন stipend হল 8900 এটি শব্দে 8 হাজার 9 শত হিসাবে প্রিন্ট করুন
stipend 0 হলে শব্দে শূন্য হিসাবে print করুন
আমি ইতিমধ্যে user _ function awk named file code লিখেছি
এখানে আমি একক argument argval সহ changeit named একটি ফাংশন লিখেছি
এখানে argval মূলত একটি ষষ্ঠ field যা হল stipend
ফাংশনে প্রথম code যাচাই করবে যে argval শূন্য কি নয়
হ্যাঁ হলে এটি শব্দে zero print করবে
না হলে code else অংশ কার্যকর করা হবে
else অংশে প্রথমে substring ফাংশন দ্বারা প্রতিটি অঙ্ক in in করে extract করব
আমরা বিভিন্ন সূচকে একটি অ্যারের ভ্যালু সংরক্ষণ করব
উদাহরণস্বরূপ a 1 বাম দিকের প্রথম অঙ্ক বা হাজার স্থানের অঙ্ক দেবে
যেহেতু আমাদের মাত্র চারটি অঙ্ক রয়েছে আমি চারটি সূচক ব্যবহার করেছি
এরপর আমরা যাচাই করব যে elements শূন্যের সমান নয় কিনা এবং তাদের সঠিক ক্রমে প্রিন্ট করা
শেষে আমরা output একটি নতুন line break দিতে backslash n print করি
তারপর awk script আমরা dollar 2 script করেছি যা দ্বিতীয় field name
তারপর dollar 6 প্যারামিটার সহ changeit ফাংশন call করি যা হল stipend ফাইলটি এক্সিকিউট করি
terminal যান cd কমান্ড দ্বারা সেই ফোল্ডারে যান যেখানে আপনি ফাইল ডাউনলোড এবং অন্বেষণ করেছেন
এখন নিম্ন command লিখুন এবং enter টিপুন
আমরা আশানুরুপ output পাই
একটি userdefined ফাংশন একটি return statement অন্তর্ভুক্ত করা যেতে পারে
awk statement awk program calling অংশে নিয়ন্ত্রণ ফেরৎ দেয়
এটি বাকি awk program ব্যবহারের জন্য একটি value ফেরৎ দিতে ব্যবহার করা যেতে পারে
এটি এরকম দেখায়: return space expression এখানে expression অংশ হল ঐচ্ছিক
এখন অ্যারের গড় return করতে একটি ফাংশন লিখি
আমি average awk file code লিখেছি এর বিষয়বস্তু দেখি
আমরা we উদ্দেশ্যে avg named একটি ফাংশন সংজ্ঞায়িত করেছি
এতে পাঁচটি প্যারামিটার রয়েছে arr সেই অ্যারে যার জন্য গড় গণনা করা হয়েছে
i অ্যারে loop ভ্যারিয়েবল
sum সকল অ্যারে elements সমষ্টি
n অ্যারেতে elements সংখ্যা নির্দেশ করে
ret avg ফাংশন থেকে ফিরিয়ে আনা ভ্যারিয়েবল প্রতিনিধিত্ব করে ret গণিত গড় সঞ্চয় করবে
i সূচকের পূর্বে অতিরিক্ত স্থান the ভ্যারিয়েবল i sum n এবং ret হল local ভ্যারিয়েবল
প্রকৃতপক্ষে local ভ্যারিয়েবল arguments হওয়ার উদ্দেশ্যে নয়
ফাংশন সংজ্ঞায়িত করার সময় you কনভেনশন অনুসরণ করা উচিত
লুপের ভিতরে আমরা অ্যারের elements মোট সংখ্যা এবং সঙ্কলন গণনা করেছি
আমরা elements মোট সংখ্যার সাথে সঙ্কলন ভাগ করে গড় গণনা করেছি এবং সেটি ret ভ্যারিয়েবলে সংরক্ষণ করেছি
এই avg ফাংশন ভ্যারিয়েবল ret এ value ফেরৎ দেয়
begin বিভাগে 5 the ভিন্ন সংখ্যার সাথে অ্যারে num সংজ্ঞায়িত করেছি
print statement একটি argument সহ avg ফাংশন call করি যা হল অ্যারের name
তাই arguments হিসাবে local ভ্যারিয়েবল pass করতে have so
terminal ফিরে যান terminal মুছে দিন
নিম্ন command লিখুনawk space hyphen f space average dot awk এন্টার টিপুন
আমরা output 36 পেয়েছি আপনি ক্যালকুলেটর দ্বারা এটি যাচাই করতে পারেন
এখন আরেকটি উদাহরণ দেখি
আমি string reverse করতে একটি code লিখেছি এবং এটিকে reverse awk named দিয়েছি recursive ফাংশন string reverse করতে ব্যবহৃত হয়
এখানে video থামান এবং control flows বুঝতে code দেখুন তারপর আউটপুট দেখতে এটি এক্সিকিউট করুন
অনুশীলনী হিসাবে awkdemo txt file roll number field reverse করতে rev ফাংশন ব্যবহার করুন
উদাহরণস্বরূপ roll number a001 হলে output 100a হবে
code code files link reverse _ roll awk হিসাবে দেওয়া হয়েছে
এর সাথেই আমরা tutorial শেষে এসেছি সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা শিখেছিfunction definition in সিনট্যাক্স
function call এবং return statement
অনুশীলনী 1 হিসাবে 2d matrix এর ট্রান্সপোজ বানাতে একটি ফাংশন লিখুন
অ্যারে থেকে ন্যূনতম value element ফেরৎ দিতে একটি ফাংশন লিখুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায় the download করে দেখুন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
আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন
এই ফোরামে আপনার টাইমড ক্যোয়ারী পোস্ট করুন এই সাইটে যান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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ